এবং ছেলেটি তাকে হয়তো বা কিছু দেখাচ্ছে ওইজন্য সেই ঝুঁকে দেখতে ছিলো। এখানে অনেক কজন লোক দেখা যায়।

এবং একটি চেয়ার -এর পেছনে লেখা আছে জেনিফার --

এখানে দেখতে পাচ্ছি পাঠান পাটনা এর এটি হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলথ ফেয়ার সামনে অনেক লোক ভিড় করে আছে এস্টেট ইনস্টিটিউট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওএলফেয়ার -ও রয়েছেএর সাথে

সামনে রয়েছে স্কোরপিও দাঁড়িয়ে একটি লোক তার ভিতর দিয়ে কি বের করছে--

তার হাতে একটি ডকুমেন্টস রয়েছে এবং এখানে একটি বিল্ডিং -এর কন্সট্রাকশন চলছে তারা দুইজন জ্যাকেট পরে রয়েছে।